সেই রাস্তার উপরে অনেকগুলো পোস্টারও দেখতে পাওয়া যাচ্ছে আর অনেকগুলো গাসপালাও দেখতে পাওয়া যাচ্ছে।

এই সোবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি পোস্টার রয়েসে।

সেই পোস্টারের মইদ্যে ইংরেজীতে কি যেন লিকা আসে।

আরও একটি ঝর্না দেখতে পাওয়া যাচ্ছে।

এই সবির মইদ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি হোটেলের মতো রয়েসে।

আরও দুটি হেলমেটও দেখতে পাওয়া যাচ্চে আর একটি গ্লাসও দেখতে পাওয়া যাচ্চে।

আর অনেকগুলো পাতরও দ্যাখতে পাওয়া যাচ্চে সেই পাথরের উপরে অনেকগুলো হাঁসের বাইচ্চা ও দেখতে পাওয়া যাচ্চে।

এই জায়গার মইধ্যে আরও অনেকজন মানুষও দেখতে পাওয়া যাচ্চে ।

অনেকগুলো টেবিলও দেখতে পাওয়া যাচ্ছে বাহির দিকে একটি বড় পোস্টারও দেখতে পাওয়া যাচ্ছে।

আর অনেকগুলো কচি কচি ঘাসও দেখতে পাওয়া যাচ্ছে।

এই দোকানের মধ্যে একটি বক্স রয়েসে সেই বক্সের মধ্যে গ্লাস লাগানো আসে।

আরো অনেকগুলো বড়ো পোস্টারও দেখতে পাওয়া যাচ্ছে।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

আরো অনেকগুলো জিনিসপত্র ঝুলিয়ে রাখা আসে।

এই সবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি জিমসেন্টার রয়েসে।

সেন্টারের বিতরে অনেকগুলো লাইট জ্বলিতেসে।

আরো অনেকগুলোও জিনিসপত্রও দেখতে পাওয়া যাচ্চে ।

আরও অনেকগুলো পোস্টার -ও দেখতে পাওয়া যাচ্ছে আরও অনেকগুলো মানুষও দেখতে পাওয়া যাচ্ছে।

সেই গরের মইদ্যে অনেকগুলো চেয়ারও দেখতে পাওয়া যাচ্ছে।

আরো অনেকগুলো ফুলও দেখতে পাওয়া যাচ্ছে সেই ঘরের ভিতরে একটি লাইট জ্বলিতেসে আরো অনেকগুলো ফ্যানও দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি বড়ো বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ের সামনে উপরদিকে একটি পোস্টার লাগানো আছে।

ঘড়ির মতো আরো কি যেন একটি জিনিস দেখতে পাওয়া যাচ্ছে।

উপর দিকে আরো অনেকগুলো বেলুন ও লাগানো আছে সেই জায়গার মধ্যে আরও অনেকগুলো জিনিসও দেখতে পাওয়া যাচ্ছে।

আরও অনেকগুলো ফ্যানও দেখতে পাওয়া যাচ্ছে।

নীচদিকে একটি এ_টি_এম -এর মতো রয়েসে।

এই ঘরটি খোলা অবস্থায় রাখা আসে।

একটি সুটো রাস্তাও দেখতে পাওয়া যাচ্চে।

এই সবির মইদ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি টেবিল রয়েসে সেই টেবিলের মইদ্যে অনেকগুলো খাতা রাখা আসে ।

এই ছবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি গেইট রয়েসে।

যেই গেটটি বন্ধ অবস্থায় রাখা আসে সেই গেটটি দেখে মনে হচ্ছে যে সেই গেটটি তৈরির কাজ চলিতেসে।

সেই টেবিলের উপরে গ্লাস লাগানো আসে।

আরো অনেকগুলো পোস্টারও দেখতে পাওয়া যাচ্ছে।

উপরদিকে একটি বিদ্যুতের তারও দেখতে পাওয়া যাচ্ছে।